এই ছবিটিতে একটি বাজার বসেচে দেখতে পাওয়া যাচ্ছে।

একটি বাসের সামনে একটি সিঁড়ি রাখা রয়েছে।

মাঠটির ওপরে কিছু লোকজন দাঁড়িয়ে আছেন পাশে একটি গাছ আছে।

ওরা মাঠের মধ্যে হাঁটাচলা করছে।

একটি দোকান বন্ধ তার সামনে একটি লোক দাঁড়িয়ে রয়েছেন।

খুব সুন্দর একটি ন্যাচারাল ছবি।

ও অন্যান্য আরও অনেক জিনিসপত্র এখানে রাখা রয়েছে।

সামনে দোতালা বাড়ি রয়েছে বাড়ির বারান্দায় দুটি পোস্টার লাগানো রয়েছে।